ছবিতে প্লাস্টিক -এর চেয়ার আয়না অন্যান্য আসবাবপত্র দেখা যাচ্ছে যা সাধারণত একটি গৃহস্থের ঘরে থাকে।

তার সাথে এখানে দেখা যাচ্ছে পাশে কতগুলো ঘর রয়েছে ছোট ছোট।

দোকানের ছাদ থেকে ঝুলন্ত চিপস ও বা অন্যান্য হালকা খাবারের প্যাকেট -ও দেখারা যাচ্ছে।

কাঠের ফার্নিচার মানে আসবাব কাঠের তৈরি আসবাবপত্র পাওয়া যায়।

দেখা যাচ্ছে যে এটার আঃ সামনে একটি বোর্ড -ও আছে এ_কে এন্টারপ্রাইজ -এর।

সাইড -এ একটি গাছের মধ্যে গাছের পাশে সাইনবোর্ড দেওয়া আছে।

এবং রোগীদের উন্নত চিকিৎসার জন্য এখানে বিশ্বসোগ্য চিকিৎসকরাও--

এই ছবিটিতে দেখে মনে হচ্ছে যে এটি কোনো একটা মাঠ এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে ঘোড়ায় টানা এক একটি গাড়ি।

কাঠামো দিয়ে তৈরি করা একটি ঘরও দেখা যাচ্ছে।

তার আশেপাশে টিনের শেড দিয়ে ঘেরা দেওয়ার জায়গাটিকে--

সম্ভবত এটি কোনো গোডাউন তৈরি করা হচ্ছে।

দেখা যাচ্ছে যে তার চারিপাশে অনেক গাছ গাছালি তারপর হচ্ছে অনেক বাড়ি আছে অফিস আ অফিস বা স্কুল জাতীয় কিছু একটা আছে।

স্কুলটির আ দেওয়ালের কালার হলুদ ও লাল রঙের দেখাচ্ছে।

এটি কোনো শিশুর প্রথম মুখেভাতের ছবি।

একটি ভাতের থালা সাজানো রয়েছে যাতে অনেক সবজি ডাল ভাত এবং মিষ্টি স্যালাড ইত্যাদি রয়েছে শিশুর অন্নপ্রাশনের জন্য।

যার ভেতরে একজন ব্যক্তিকে লাল রঙের একটি টুলের উপরে বসে থাকতে দেখা যাচ্ছে।

একটি হেলান দেওয়া চে চেয়ার রয়েছে যাতে হয়তো ডাক্তার বাবুরা তাদের পেসেন্ট -কে হেলান দিয়ে তার চেকআপ আ চেকআপ করেন।

মাধবমোড়ে অবস্থিত নিউটাউন দুর্গাবাড়ি।

যেখানে দেখা যাচ্ছে যে একটি মহিলা আ বজরংবলির মন্দির থেকে প্রণাম করে বেরোচ্ছেন।

এটি একটি বিহারীদের ছট পূজার ছবি।

তিনি একটি জ অ জল নল পাইপ ব্যবহার করে গাছে জল দিচ্ছেন।

অভিভাবকদের দুজন অভিভাবকদের হাতে বই রয়েছে।

তারা হয়তো প্রেয়ার করছেন এবং অন্যান্য ফাদার মানে অভিভাবকরাও সামনে দাঁড়িয়ে রয়েছেন।

তারা হাতের কাজ কর কাজ করছেন কিছু আঃ কাগজ কেঁটে কিছু জিনিস বানাচ্ছেন।

যেখানে একটি ব্যক্তি চেয়ার -এ এব চেয়ার টেবিল -এ বসে আছে এবং তার হাতে বড়ো একটি বোর্ড রয়েছে খাতা রয়েছে।

এটি লাল গোলাপের গাছ হতে পারে কিংবা বুকে যার মধ্যে অনেকগুলি লাল গোলাপ ফুটে আছে।

অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন- এই সুগন্ধ তৈরির ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয় এবং অপর কাউকে আমাদের আঃ অপর কাউকে ভালোবাসার প্রতীক চিহ্ন হিসেবেও গোলাপ দেওয়া হয় গোলাপ ব্যবহৃত হয়।

তার নাম হলো স আর_বি_এ স্ন্যাক বার ।

যার পাশে একটি ছোট নৌকা রয়েছে এটি সম্ভবত একটি পর্যটন বা ভ্রমণের জন্য ব্যবহৃত জাহাজ।

স্থাপনাটির গায়ে শ্যাওলা লতা পাতা জন্মে আছে যা ইঙ্গিত দেয় যে এটি দীর্ঘদিন ধরে অবহেলিত এবং অযত্নে পড়ে আছে।

আশেপাশে অনেক লোকজন আছে যারা আর কি দুর্গোৎসবের জন্য মেতে উঠেছেন।

এটি সম্ভবত একটি বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠানের ছবি।

কাটা মাছের পিস রয়েছে এবং অনেক বড়ো বড়ো ড্রাম জাতীয় জিনিস রয়েছে যার মধ্যে এ যার মধ্যে মাছগুলোকে রাখা হয়।

এই দুর্গা মূর্তি দেবীর মন্দিরের যে পোস্টার -টা সেটা হিন্দি ভাষাতে লেখা।

এটি একটি ধর্মীয় বা সাংস্কৃতিক উৎসবের ছবি মনে হচ্ছে যেখানে অনেক নারী পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরে আছেন।

যা কোনো বিশেষ পূজা বা ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ হতে পারে।